এক গাদা মুড়ি ও খই নিয়ে এবং সাথে procession দেখে আসার সময় নিয়ে আসা জিলাপি মিষ্টি। এই নিয়ে যেন সবাই বসে পড়ে এবং নিচে লম্ফো জ্বালিয়ে আমরা পুরো উঠোন জুড়ে বসে থাকি আর খুব মজা ক'রে ক'রে সেটাকে উপভোগ করতে থাকি। এই সময়টা যেন আবার এক বছর পর আসবে। এই ভাবেই সময় কেটে যায় আমাদের, এই দুর্গাপুজো। দুর্গাপুজো নিয়ে আর কী-ই বা বলার থাকতে পারে? যতই বলবো ততই যেন কম পড়ে যায়। আবারো অপেক্ষা করতে থাকি লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এগুলোর কিন্তু তবুও এই দুর্গাপুজোতেই তো সবাই একসঙ্গে হতে পারে। সবাই কি আর সব পুজোতে একসঙ্গে হতে পারে?

এই একটু বাইরে এলাম। তো তুমি কি করছো? এই আমিও বাইরের দিকে আছি। এই হাঁটাচলা করছি রাস্তার দিকে। আর কি করবো? আহ ওহ হাঁটাচলা করছিলাম। সেদিন তো phone টোন করলে যে bank এর account করবে। তো করলে? হ্যাঁ গিয়েই বলেদিলাম কেন হবে না বলছে? না না হবে কি ওটা ভুল হচ্ছে বারে বারে। বিকাশে account করতে যা ঝামেলা হয়।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 ও আচ্ছা আচ্ছা । হ্যাঁ দেখ চেস চেষ্টা করে দেখ। না না আমি গিয়েছিলাম ওনাকে বললাম আমি একটা account করতে চাই। তো কি কি documents লাগবে আমাকে বলুন আমি নিয়ে আসবো। যে ছিল ওখানকার, সে বোললো account করতে গেলে তোমাকে যেটা লাগবে, একটা আধার-কার্ড লাগবে আর তোমাকে লাগবে password size এর ছবি লাগবে। আর একটা mobile number লাগবে, একটা card দেবে

হ্যাঁ হ্যাঁ মানে এত ব্যাথা আছে কেউ কারো মানুষ পরে না। বা যারে দেখানো হচ্ছে সেই বুঝছে আরকি। আচ্ছা তুমি যদি headphone এ কথা বল তা headphone টা একটু দূরে নেউ কারণ ফট ফট ফট ফট আওয়াজ হচ্ছে তো আওয়াজটা clear হচ্ছে না।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

ও এবার ঠিক আছে? এবার ঠিক আছে। বলছি যে বে তাহলে এখোন complete হয়নি bank এর কাজ? না নানা বোল না যালা। আর কি হয়ছিল যান? আমার দরকারি যেই নামটা ছিল না? সেই নামটা একটা ভুল করে দিয়েছে বুঝলা? ওই ভুলের কারণে আমার কিন্তু আর দিচ্ছে না। আবার তোমাকে আবার ও বলছে কিনা আধার-কার্ডটা ঠিক করতে চাউ ওই আধার number এর সাথে তোমার number মিলে না। এই যায়গায় offer দিচ্ছে আমি আবার আধার-কার্ডটা ঠিক করে আসবো তারপরে আবার account টা হবে বুঝলা? আচ্ছা আচ্ছা। তাহলে তো সময় লাগবে হম বল? হ্যাঁ সময়টা লাগবে মানে, I card এক set বেরহয়ে গেছে। তো আমার নাম ঠিক আছে? তো SHV করে দিয়েছে মানে I টায় দেয়নি। আধার-কার্ড এ তো আমার ভুল হয় নাই। এমন প্রত্যেকটা মানুষের দেখবা, আধার-কার্ড এ কিছু না কিছু একটা উচ্চরন miss করেছে বা কিছু ভুল করে দিয়েছে। তাউ নাম ঠিক থাকছে তো বাবার নাম ঠিক নাই। বাবার নাম নাম ঠিক থাকছে তো তোমার ঠিকানয় গ্রামের নামতো ভুল করে দিয়েছে। এরকম একটা ব্যাপার করছে তাই না? হু হু হু হু সেটা তো আছেই। আর এইটা তো আজকাল আরকি বলবো আধার-কার্ডে যারা করছে যারা বুঝছে তারা কি? কিভাবে যে কাজ করছে? তারা এত তাড়াতাড়ি কাজ করছে। আর তাড়াতাড়ির ফলে ওরা ভুলটা করছে।

এখানে I দিতে আপনারা ভুলে গেছেন। গেল ঠিক আছে করে দিচ্ছি। নিয়ে আবার ঠিক-ঠাক করে দিয়ে বলল তোমার কাছে এই post মারানো post office এর মাধ্যমে তোমার বাড়িতে আধার-কার্ডটা পৌঁছে যাবে। যেই দুই তিনদিন পর পৌঁছয়।

আচ্ছা আচ্ছা। হ্যাঁ আধার-কার্ডটা ঠিক-ঠাক কর আধার-কার্ড ঠিক না হলে তো আর হবে না। বা আধার-কার্ড ঠিক, হ্যাঁ না করলেও ওরা তো আর account টা করতে দিবে না bank এ। হ্যাঁ ঠিক-টিক কর তারপরে bank এ হয়ে যাবে আশা করা যায়। ওই দুই তিনদিনের মধ্যে বা দু দিনের মধ্যে।

হ্যাঁ হ্যাঁ এইটাই হ্যাঁ দেখেন যায়গার ভেতরে দেখা যায়। এখন পরতেকটা bank এ আধার-কার্ডটা link করে দিচ্ছে না। যেমন সুন্দর document বা কোথায় থাকে?

আহ একদম একদম তো bank bank bank এ ঐযে আহ বই করতে গেলে ওখানে,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

life insurance আছে। মানে এখন ভাগে ভাগে ভাগে তোমাকে জমা দিতে হব পাঁচ বছর পেরিয়ে গেলে তোমাকে ওখান থেকে টাকা ঠিক আছে?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 হ্যাঁ আচ্ছা আচ্ছা। তারমানে তোমাকে insurance টা করতে হবে। insurance টা দরকার আর, insurance করে রাখা ভালো bank এ insurance করে রাখা ভালো। তারপরে bank এর অনেক সুবিধাও আছে। অনেক আহ account আছে অনেক রকম account আছে সেই account গুলোর মধ্যে আহ যদি জানা থাকে তাহলে তো আরও ভালো। যে, অনেক account অনেক রকম সুযোগ দেই। আহ তো সেগুলো তো আর সাধারণ public জানে না। আহ bank এর কর্মচারীরা ঐটা আগে সেটা বলোও না। যে ইচ্ছা করে বলবে এরকম না। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবে, না জিজ্ঞাসা করলে তো আর বলবে না। না? আহ তা দিবে সেগুলো একবা জেনে শুনে account টা কর। হ্যাঁ সেটাই করেছিলাম ওইযে ধর ওখনে বলছিলাম না? দুইটা account করবো না একটা account করে দেন। ঠিক আছে নেন যত document আছে দিলাম। বললো ঠিক আছে সবকিছু তোমার ready আছে। তোমার সবই ঠিক আছে কিন্তু তোমার আধার-কার্ড এ নামটা তো ভুল আছে। কিন্তু নামটা তোমার যেদিন সংশোধন হয়ে যাবে তখন তো আমাকে একটা আধার-কার্ডকরে দিব। তো বললাম ঠিক আছে। তার বললেন আমি তো বললাম ও কে দাদা card যে আপনারা দেছেন না? ওইটা আলাদা ভাবে এখন এই করতে হবে apply করতে হবে। তারা বলল এখন তো টাকা নেই তা সকালের মধ্যে টাকা আসুক। সেখানে তুমি যদি card নিতে চাও তাহলে তুমি ইয়েতে from fillup করতে হবে বললাম ঠিক আছে from fillup করতেছি। তো একটা করে রাখতাম। কতদিনের মধ্যে আমার account টা তৈরী করে দিবেন? বেশিদিন হবে না account তৈরী করতে এখন। সঙ্গে সঙ্গে হবে না এক-দুইদিন দুই-তিনদিন লাগবে। হ্যাঁ হ্যাঁ ওইরকম দুই-তিনদিন তো লাগবেই। হ্যাঁ হ্যাঁ কারণ ওইরকম আমি এখন পড়াশুনা করছি। তবে যে কোন ধর আগের এখন আগে ধর ছোট বেলাই করতাম তখন বেছে বেছে টাকা গুলো আমি পেতামা না? একদম হাতে হাতে পেতাম। কিন্তু এখন তো সেটা হয় না।

ঠিকই বলেছে এখন তো আহ সমস্ত কিছু সব আহ bank এর account এর মধ্যে আছে না? তোমার যতরকমের scholarship বল বা যত রকমের আহ হচ্ছে, আহ সরকার ইয়ার কি সুযোগ সুবিধা গুলো। সে সু~ সুজ~ সুজক সুযোগ সুবিধা গুলো সব হচ্ছে bank এর মাধ্যেই আসে বা bank এই সব টাকা ডুকে। তো bank এর account ট থাকা দরকার। আহ সবারই bank account থাকা দরকার। আবার এখন তো সরকার scheme চালু করেছে যে, আহ zero account এর আহ আরকি zero balance এর account হ্যাঁ বা জন জন জজনা এসমস্ত account গুলা তৈরী করেছে। পয়সা না থাকেলেও account করতে পারবে। আগে যেমন সেই জিনিস গুলো ছিল না। আগে minimum একটা হাজারটাকা হোক বা দুহাজার টাকা বা পাঁচহাজার টাকা হোক একটা রাখতেই হত account এ। তোর সেই জিনিস গুলো এখন আহ সুযোগ-সুবিধা করে দিয়েছে সরকার যে না zero account এর balance আহ account করতে পারবে।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 ব্যাবস্থা করছেন না। যারা বেশিভাগী মানুষ এখন ঢাকার দিকেই থাকে তার জন্য আপনার zero balance account টা চালু করছে। এটাও একটা ভালোদিক সরকারের দিক থেকে। হম এটা করা উচিত আর করার ও দরকার আছে। হ্যাঁ হ্যাঁ পরতেকটা account তারপরে যে সরকারের প্রকল্প টা দিচ্ছে যেমন লোকের কি সম্ভবত মানুষের account না থাকলে তো হবে না। যেমন সাত বছর বুরোটপি হইলে মাঝে মাঝে এক-দুই হাজারটাকা করে দিচ্ছে। এই সব scheme নাই, হ্যাঁ এখন তো আছেই ঐ লক্ষ্মীশ্রী বল দেবশ্রী শুভশ্রী কন্যাশ্রী আরো কত রকমের শ্রী আছে যেয়গুল সরকাম আমাদের আহ যালি দিচ্ছে বা সরকার আমাদের কে আহ দিচ্ছে আরকি। হ্যাঁ এইগুলো তো সবি আহ হচ্ছে bank এর মাধ্যেমে হয় না? সাথে সাথে তো সম্ভাব নয়। সেটা মানে bank এর মাধ্যমে দিয়ে দিলে ওই এমনি তো মানে সম্ভব নয়। তাহলে হাটেতে এইভাবে যে মানুষের প্রতিটি account যদি না থাকে। কার garments থেকে ধর দেখবে বেশিভাগ ছেলেগুল পড়াশুনা করা জানে না। account জিনিশটা কি? তাদের জন্য দেখবেন গ্রামের যে bank গুলো হয়না? যেমন বন্ধন বল কি জে বলছো গ্রামে-গঞ্জে একটা, হ্যাঁ ঘরের মধ্যে account মানে বেশিরভাগ মানুষ জানে না account জিনিস টাই বা কি? তাদেরকে তো বোঝাতে হবে যে ভাই যে account জিনিশটা এরকম ব্যাপার। তুমি যে টাকা টা রেখে দিলে,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 হ্যাঁ বুঝানো যাবে এখন দেখা গেল, আহ এটা তো আর, আহ ঠিকই আছে এ ব্যাপারটাও ঠিকই আছে। কিন্তু এরকম তো অনেক আহ ঘটনা আমরা দেখেছি চোখের সামনে। বা অনেক এরকম আহ টাকা র আরকি দুর্নীতি আমরা দেখেছি। কারণ, আহ দেখতে গেলে কিছু বছর আগে সব সারোদা নারোদা আহ এই তারপর হচ্ছে যে এই সমস্ত rose valley এরকম বিভিন্ন সংস্থান এগুলো যেগুলো ছিল। বা,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

এই সমস্ত সংস্থা গুলোতে টাকা দিলে কি টাকা থাকবে সুরক্ষা? বা টাকা ঠিক-ঠাকমতো থাকবে কিনা? এটা একটা মানে মানুষের চিন্তাধারা তো আছে বা থাকবেই একটা ভয়ের বিসয় তো আছে। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকি বলছো। হ্যাঁ আমিও দেখেছি না TV তে ধর একটা মানুষ খেটে খাওয়া মানুষ কিছুটা সঞ্চয় করেছে ওটাকে জমিয়ে রাখবে। তো বোধ হয় রাখার কথা ভাবা সেটা যেটুকু টাকাটা পাবো তুমি ধর account সেখানটাই জমিয়ে রাখছো হ্যাঁ? অনেক টাকা হয়ে গেছে আর তোমাকে যদি বলা হয় কালকে ওই account এ যা পরে আছে তা খালি টাকা আর নাই। কয়েক দিন আজ তোমাকে বলছে যে রকম একটা বলত কি চাচ্ছিলাম? TV তে দেখেছি। উম সে তো হবে কারণ তোমার কারো হয়তো দেখা গেল যে, আহ মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়ে রেখেছে বা টাকা দিয়ে রেখেছে পাঁচ বছর পর তখন পাবে। কেউ হয়তো আহ বিভিন্ন কাজের জন্য টাকা জমিয়ে রেখেছে যে, হ্যাঁ শেষ বয়সে আমার টাকাটা কাজে লাগবে.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

সমস্ত জীবনের সঞ্চয় কুড়িয়ে টাকাটা রোজগার করেছে। সারাদিন খেটে-খুটে সে টাকাটা রোগের করেছে। সেই টাকা যদি লুট হয়ে যায় তাহলে তো কান্না কেন অনেক কিছুই পাবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ। সেইজন্য এখন যেগুলো সরকারি পরিকল্পনা আছে মানুষের চিন্তা করতে হবে হ্যাঁ যদি, সে দিকে দেনা হয়েছে। এসব দিকে মানুশ যেন থাকে যেন LIC তো খারপ জিনিশ নয়। হম LIC খারাপ জিনিস নয় LIC ও ভালো জিনিস। LIC হচ্ছে সরকারের অধীনে। বা সরকারের একটা company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 অনেক নিম্ন থেকে মধ্য শ্রেণীর লোকেরা LIC তে টাকা রাখে। বা আহ বুড়ো বয়সের এর জন্য LIC বা হয়তো হঠাৎ accident এ যদি মারা যায় সেজন্য LIC আহ আরকি, plan নিয়ে রাখে। তো এটা একটাও ভালো জিনিস যে হয়তো আহ family তে একজন আহ যে আছে সে হয়তো কাজকর্ম করতেছে রোজগার করছে। কিন্তু হঠাৎ দেখা গেল আহ উনি মারা গেল। তো সেক্ষেত্রে আহ মরে গেলে তো তার সম্পদ তো বেচে আসবে না? রোজগারের আয়টা তো আহ বন্ধ হয়ে যাবে।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 হ্যাঁ সেটাই বলছেন এটা একটা ভালো জিনিস মানুষের জন্য। LIC একটা ভরসা আছে। মানে সরকারের অধীনে LIC করলে সুবিধা আছে। মানুষ যদি মারা যায়, তো তার family কে চালাতে হবে। যেমন বাবা মারাগেল বাচ্চা আছে। সেই বাচ্চাগুলোকে কে দেখবে?

উম না এখানে bank এর মাধ্যমে অনেক সরকার প্রকল্প রাখছে বা সরকার ও অনেক প্রকল্প দিচ্ছে bank এর মাধ্যমে। এখন post office টা এখন সরকারের bank সরকার এখন post office bank করে রেখেছে post bank যেয়টা। সেখানে হয়তো অনেকে অনেকে বা আমাদের

অনেকে আছে যারা post office এর আহ RD মানে recurring যেটা আছে মানে recurring account আহ খুলে রেখেছে বা savings account খুলে রেখেছে। কেউ হয়তো current account খুলে রেখেছে। হ্যাঁ কেউ আরো অনেক ধরনের আছে। যাদের যেমন senior, senior-citizen account আছে ladies বলে womens দের জন্য একটা account আছে। অনেকগুলো account আছে যেগুলোতে অনেক ধরনের সুদ আছে।

মহিলার আছে মহিলাদের সুদের পরিমাণ টা বেশি। ওরা সুদ মানে মোটা অঙ্কে আটশো টাকা রাখলে সেখানে হয়তো আটটাকা কি সাতটাকা কি পাঁচটাকা এরাম।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 হ্যাঁ account এর এই ধরনের bank বল বা post office বল এই ধরনের account সব যায়গায় আছে। হ্যাঁ বাধন ঠিকই বলেছ। আসলে মানুষ যেয়টে সুবিধা hospital এর একটা patient বয়স্কদের auto pension বলে একট ইয়ে করছে না যে আহ তার পয়সা পাবে auto pension টা। হ্যাঁ auto pension যোজনা বলে একটা যোজনা তৈরি করেছে সরকার।

তো এটা একটা ভালো জিনিস মানুষের। কারণ আহ শাটবছর পর আহ হয়তো আহ বয়স হয়ে যাবে বা কাজ করার মত ক্ষমতা থাকবে না লোকজনের। বা বয়স্কদের হয়তো অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেই সময়টা তো কিছু একটা করে খেতে হবে সেই সময়টা তো টাকার দরকার। না হলে খাবো কি বাসাই? তো সেই সব আহ জিনিশগুলো ভেব~ আহ ভাবনা-চিন্তা করে সরকার এই scheme তৈরী করেছে। এইটাও একটা ভালো জিনিস। আহ যে আহ সেই সময়টা সরকার ওদের সাথে থাকবে। আহ তো, হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বছিলাম যে যা ভালো সেহেতু, যেই টাকাটা আহ pay করবে তা সরকার সেটা আহ ওই টাকাটাও করবে। আহ তারপরে, চলছে না এইটা একটা সুবিধে কেন না বেশিভাগি মানুষ ধরো ও পারেনা জমাতে। তারপরে বয়সের ব্যাপার আছে তো এখনকার বেশিরভাগ মানুষের চাকুরি করে না যে বসে বসে যে pension পাবে। আহ গ্রামের দিকে তো ব~ বয়স্কো হয়ে গেলেতো ছেলে-মেয়েরা সেরকম দেখে না তার জন্য এই প্রকল্প টা করেছে। কেননা সাটবছর হয়ে যাওয়ার পর তুমি ওই bank এর কিছু pension type এর টাকাটা পাবে। তোমার, চলে যাবে কিন্তু, যাদের চাকরি-ফাকরি আছে তাতে তো কোন ব্যাপারই নয়। আর গ~ গ্রামের দিকে তো সেটা হবে না। বেশিরভাগি গরিবের লোক। অনেক কিছু মা-বাপের দেখে না। তারপরে যে pension টা তুমি যদি করে রাখ তাহলে, সুবিধা হবে পরে। তাই না?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 আমাদের সমাজে অনেক গ্রামের যারা আছে বয়স্করা। যারা বা যারা হয়তো আহ বয়স হয়ে গেছে কিন্তু দেখার মত কেউ নেই। বা হয়তো উম ছেলে মেয়ে আছে কিন্তু তারা হয়তো বিদেশে চলে গেছে বা বিভিন্ন বাইরে চাকরি-টাকরি করছে। কিন্তু বা~ বিধবা বাবা-মা কে ফেলে রেখে দিয়ে চলে গেছে বা গ্রামে রেখে দিয়ে চলে গেছে।

আহ তারা হয়তো মনে করে যে না pension পাবে আহ শাটবছর আগে জমালেই আর তারপর থেকে হয়তো pension টা কিছু কিছু করে পাবে। তাহলে তারা হয়তো, তাতে সংসারটাকে আহ মানে চালাতে পারবে বা তার খেতে পারবে আরকি। হ্যাঁ হ্যাঁ এই টাকাটা এইটা করে এইটা এইটা সরকারে চিন্তা ভাবনা কিন্তু এইটা খুব, চিন্তাটা হচ্ছে খুব ভালো মানে খুব ভালো প্র- প্রকল্প এইটা বুঝলা। এটা খুভ ভালো আরো অনেক অনেক scheme আছে। যে আগেকের দিনে সে সব scheme গুলো কাজে দিত মানুষের জন্য সুবিধা। account থাকছে বলে কিছুতো সুবিধা হয়ছে। না তাই না? সুবিধা তো হবেই সুবিধা তো এখন মানুষ আহ সেই সুবিধার আহ সৎ ব্যবহার যদি করতে পারে তাহলে তো ভালোই।

কিন্তু এখনানে অনেক রকমের account আছে। শুধু মানুষ জানে savings account savings account আর current account এই দুটো জিনিশি জানে। কিন্তু বাকি যে আরো account হয় অনেক রকমের account হয়। সেই সব account গুলো কিন্তু, আমাদের জনসাধারণ কিছু জানে, আর সেই হিসেবে account গুলোতে সুদের পরিমান কিন্তু বেশি। আর সুদের পরিমান বেশি বলেই ওরা হয়তো সেই সব account গুলো মানে bank হয়তো সেই সব account গুলো বা এরকম ও আছে। বা এই

আহ bank এর আপনাদের bank এর কি কি সুবিধা আছে? কি কি account আছে? আমাকে কি কি facility আছে? সেই সব জিনিস গুলো যদি না বলে। তাহলে তো আহ হবে না না? তাহলে তো সে জিনিশটা আরকি মানে ইয়ে হবে না। সেটাই মানে মানুষ তো তুমি ঠিকই কথাই বলেছ মানুষ কি? একটা savings account টায় জটিল এখন যদি সে মানে savings টায় বেশি যে আরো যে,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 কিন্তু তারা জানে না মানুষ আরো যে bank আছে। আরো সুবিধা আচে অন্য bank এ কি facility আছে? প্রতেকটা bank এ কিছু না কিছু একটা facility থাকে। এইকারনে SBI যদি একটা facility দেয় সুবিধা থাকে। account কর এই সুবিধা পাবা। অন্য একটা union bank এ গেলে আবার account গুলোতে কিছু সুবিধা পাবা কিন্তু প্রত্যেকটা bank এ আলাদা আলাদা facility যেইসব scheme গুলো আপনার মানুষকে বলে বেড়াবেন না। FDI এ এইরকম সুবিধা পাবা। এই union bank এ যদি account কর তো এই রকম সুবিধা পাবা, এইরকম প্রত্যেকটা মানুষকে কিন্তু জানাতে হবে। যে হ্যাঁ, এরকম সুবিধা আছে তাই না? হম ঠিকই বলেছেন না এরকম তো আছেই আর আহ দেখতে গেলে আমার মনের মানুষেরই দোষ আমরা আমাদের সমাজের লোকজন আসলে এত কথা শুনতে চাই না বা এত কথা হয়তো জিজ্ঞাসা করি না। কিন্তু আমাদের আহ জিজ্ঞাসা করা দরকার কারন ওরা কিন্তু জবাব দেয়ার জন্য ওখানে বসে আছে। কর্মীরা ওরা কিন্তু কখনো তোমাকে না করতে পারবে না যে না আমি বলবো না। বানা আমি আপনার কাজটা করে দেবো না। কারন ওটা ওদের কাজ ওটা ওটা duty যে আহ তুমি যদি যা জিজ্ঞাসা করবে বা জাওদের সুযোগ-সুবিধা সেই সুযোগ-সুবিধা গুলো ওদেরকে দিতে হবে।

তো এইটা আমাদের আহ লোকজনেরই দোষ আমরা হয়তো জিজ্ঞাসা করি না। আমরা জনগণ হয়তো জানি না এই ব্যপারগুলো জিজ্ঞাসা করতে ভয় পায়। যে না ওরা bank এ আছে মানে বিশাল একটা officer বিশাল বড় বাবু।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 তাইনা? আমাদের তো সাহস দেখিয়ে আহ কথা বলতে হবে।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেইটাতো ব্যাপার আছে সেই ব্যাপার গুলো আছে আর, আহ গ্রামের লোক তা তো বোঝেনা বা অত বে~ মানে ভেঙে বলতেও পারবে না বা বোঝাতেও পারবে না। তো সেই সব জিনিশগুলো তো আছেই আহ অত শিক্ষিত তো সবাই নয় গ্রামের দিকে। হ্যা এখনকার যারা যুবসমাজ আছে তারা হয়তো পড়াশোনা করছে। কিন্তু আগেকার আহ যুগের যারা, আহ কাকু জেঠু মাসি পিসি যারা আছেন তারা তো আর অত পড়াশোনা করেননি বা গ্রামের দিকে যারা থাকেন তো আহ তারা তো সে রকম ভাবে গুছিয়ে সাজিয়ে বলতে পারবে না বা সেরকম ভাবে আহ বুঝাতে পারবে না। বা ভুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ দায়িত্ব হচ্ছে যুব সমাজের যুবসমাজের যদি সেভাবে যদি পরতেকটা মানুষ কে না বললে কিন্তু তারা যারা রয়েছে তারা কিন্তু সেরকম বুঝতে পারবে না। মানুষের কাছে তত ঠেকবে যুবসমাজের একটা কতব্য আছে যেন প্রতেক মানুষকে ঠিক-ঠাক একটা ব্যাপারে ঠিক আছে এটাই তো ব্যাপার। একেবার নিজেতো জানলে তো হবে না পাঁচটা মানুষকে সুবিধার কথা বলতে হবে হ্যাঁ। এটা সুবিধা আছে নিদিষ্ট সময় পর আমাদের প্রতি risk এর একটা ব্যাপার আছে। তাই না? উম ঠিকই বলেছে সেটা তো আছে. আর হ্যাঁ আমাদের আহ bank এর যারা কর্মচারী তাদেরও একটা দায়িত্ব আছে। যে না আমাকে আহ সেই রকম ভাবে আহ পরিসেব দিতে হবে বা সেইরকম ভাবে, লোকজনদেরকে বোঝাতে হবে তারাও একটু আহ officer ই ভাব দেখায় বা তার হয়তো বলতে চাই না বোঝাতে চাইনা। তারা মনে করে যে, কি দরকার পড়েছে? কেন একা বলতে যাব? ওরা যদি না জিজ্ঞাসা করে? আমি কেন বলতে যাব? দশটা দশটা কথা কেন বলবো? কিন্তু আহ সেটা বলা উচিত ওদের সেটা করা উচিত ও বলা উচিত কারণ, এক একটা account এর এক এক রকম আহ আর কি সুদের পরিমাণ সুদের হার।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 তুমি যান যে এক একটা এর এক এক রকম facility আছে? যে হয়তো কেউ হয়তো কোন কোন থেকে চল্লিশ হাজার তুলা যাবে। কোন একটা থেকে আহ চব্বিশ হাজার টাকা তুলা যাবে, কোন থেকে লাখ খানিক টাকা ও তুলা যাবে। এরকম ব্যাপার আছে মানে, এর মধ্যে অনেক ভাগ আছে card এর মধ্যে account এর মধ্যে অনেক ভাগ আছে এরকম অনেক আহ আছে আরকি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

হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই জিনিশটা তো আছেই কারন যে যেই bank এর আহ account করেছে সে সেই bank এ যেই আহ সুযোগ-সুবিধাগুলো জানবে। অন্য bank এর আর কি করে যানবে? তাই না? হম ঠিক আছে তাহলে এবার অনেক কথা বলা হল।

হুম আমি ভালো আছি। তুমি কেমন আছো?

হ্যাঁ একদম। তোমার কিরকম সময় যাচ্ছে? cinema obviously । আচ্ছা বাহ! তো কি ধরণের cinema বেশি দেখা হয় তোমার? Thriller বা রহস্যময় এরকম কোন cinema বা love story কীরকম ভালো লাগে তোমার movie?

তা বাংলা, ইংরেজি কি সব ধরণের cinema ই দেখা হয় নাকি বাংলা, হিন্দি?

বাড়ির সবাইকে নিয়ে কি cinema দেখতে যাওয়া হয়? আমার যাও যাওয়া, নিজেই যাওয়া হয়না ঠিক মুহূর্তে।

Recent কি cinema দেখা হলো last hall এ গিয়ে? আরে বাহ! আমিও তো ওটা দেখলাম। আমার খুব ভালো লাগে ওই cinema ।

আসলে cinema আমি হ্যাঁ ভীষণ ভালো লাগে নাটকের cinema টা। হ্যাঁ ভীষণ রকম। আহ সত্যি বলতে আমরা তো এখন যার নাটকের অবলম্বনে তৈরি হয়েছে, তাকে তো আমরা অনেকেই বোধহয় চিনি না। এই cinema র নাটকের অবলম্বনে আমরা তাকে হয়তো চিনলাম, জানলাম। সেটাই। তা তুমি কি নাটকের বাবু সরকার কে চিনতে আগে? আমি তো শুনেছি তুমি খুব বেশ নাটক ফাটক করো। তো তুমি বেশ ভালোই নাটক লেখো আমি শুনেছি সেটা। না না বিশাল না সেতো বটেই but এটাও তো একটা ভালো কাজ, নাহ?